পুনরায় স্বাগত জানাইসংক্ষিপ্তকরনের জন্য কুকী টিউটোরিয়ালের প্রথম ভাগে আমরা শিখেছি যে কিভাবে কুকীস বানায় কিভাবে কুকীসকে সমাপ্তির তারিখ দেয় এবং কিভাবে বিশিষ্ট কুকীস প্রিন্ট করে
এই কমান্ড ব্যবহার করে আমরা এও শিখেছি যে কিভাবে সঞ্চিত প্রতিটি কুকী প্রিন্ট করে
সুতরাং এই ধরে নিয়ে যে আমরা এই কুকীস বানিয়ে ফেলেছি এরপর আমার তৈরী এই বিশিষ্ট কুকী এখানে ব্যবহার করব এই দেখার জন্য যে এটি বিদ্যমান কি নয়
এইজন্য আমরা ইসেট নামক ফাংশন ব্যবহার করব
কিছু নির্ধারিত হয়েছে কি নয় তার উপর নির্ভর করে এটি ঠিক বা ভুল মান দেয়
উদাহরণস্বরূপ কুকী আমি ডলার চিহ্ন লিখব তারপর আন্ডারস্কোর কুকী
এবং আমি এখানে নামে লিখব
আমি যদি এটি ইংরেজিতে পড়ি তাহলে আমি বলবো আইএফ থে কুকি নামে আইএস সেট থেন ভে সায় এচো কুকি আইএস সেট
ওথারওয়াইজ ভে উইল এচো আউট টো থে উসের থাট কুকি আইএস নট সেট
ধরে নেই যে আমি কুকী নির্ধারিত করেছি এবং সবকিছু কাজ করছে এটি রিফ্রেশ করলে আমি বার্তা পাই যে কুকি আইএস সেট
এখন আমি শেখাবো যে কিভাবে কুকী আনসেট করে
চলুন এখানে লিখি ঠিক আইএফ স্টেটমেন্টের আগে আমি কুকী অনির্ধারিত করতে চাই
আনসেট a কুকি
তাই শুধু বলার জন্য এই কুকী অনির্ধারিত করব
এই ধরে নিয়ে যে আপনি এটি অনির্ধারিত করতে জানলে এটিও অনির্ধারিত করতে পারবেন
আমি এই নাম কুকীকে অনির্ধারিত করব
অনির্ধারিত করার জন্য একই কমান্ড ব্যবহার করি এবং তা হল সেটকুকি
কুকী আবার তৈরী করছি
এর কোনো অর্থ হচ্ছে না কিন্তু এটি শীঘ্রই হবে
এখন আমরা কুকীর নাম কিছু নির্ধারিত করব না
সমাপ্তির তারিখ এখানে আছে আমি এক্সপ আনসেট দিয়ে নতুন একটি বানাবো
এবং এটি টাইম মাইনাস 86400 এর সমান হবে
আমরা এখানে প্লাস লিখেছি যার মানে সময় আগামীতে আছে
এখন এই ভ্যারিয়েবলে কুকী নির্ধারিত করে যা আগামী সময় দেখাচ্ছে বাস্তবে কুকী অনির্ধারিত করছি
যদি আমাকে বলতে হতো ইতিমধ্যেই বিদ্যমান কুকী নামক নাম কোনো মানেই নির্ধারিত করতে হবে না
আগামী সময় নির্ধারিত করার জন্য এক্সপ আনসেট ভ্যারিয়েবল ব্যবহার করুন ফলে কুকী অনির্ধারিত হচ্ছে
এখনের জন্য এই কোড থেকে পরিত্রাণ পাবো এবং এই পৃষ্টা রান করি ঠিক আছে
কিছুই হয়নি ধরুন আমার কুকী অনির্ধারিত
আমি এই কোড থেকে পরিত্রাণ পেতে চাই তাই এটি কমেন্ট করে দেবো
আমি আবার আইএফ স্টেটমেন্ট পৃষ্ঠায় লিখব
ধরে নেই এটি বলছে কুকী কি নির্ধারিত নাম
আমি কুকী অনির্ধারিত করতে যাচ্ছি যার ফলে কুকি আইএস নট সেট পাওয়া উচিত
রিফ্রেশ করুন এবং আমরা কুকি আইএস নট সেট পেয়েছি
আপনি চাইলে এখন আবার এটি নির্ধারিত করতে পারেন এবং কুকীস এর মান বদলাতে পারেন
কুকীর মান বদলানোর জন্য আবার সেটকুকি কমান্ড ব্যবহার করতে হবে
আপনি লিখবেন সেট কুকি নামে এবং একটি নতুন মান লিখবেন
কুকীসের সাথে কাজ করা কঠিন নয়
এটি খুব সহজ পদ্ধতি
পিএচপি তে এটি খুবই জরুরি
এটি মন থেকে প্রয়োগ করুন
দেখার জন্য ধন্যবাদ
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি